এখানে হল বহুতগুলো গাছ আছে।

আ পাঁচটা বাস আমি দেখতে পারছি তারপর স্কুলের বিল্ডিংটা দেখতে পারছি।

উম পিছন সাইডে বহুতগুলো গাছ আছে।

এটা হলো গালামাল দুকান ।

এখানে একটা লাইট দেখতে পারছি।

এটা হলো মন্দিরের গেট ।

এখানে আমি ম্যাপ দেখতে পারছি।